তারপরে যায় আর কোনো কথা হয়নি. তো কথা না হওয়াটাই স্বাভাবিক কেননা ওর পার তলায় video হবো তোমার সাথে কথা যোগাযোগ রাখলে তাহলে বোধ হয় সম্পর্ক নষ্ট হয়ে যাবে তাই না

হ্যাঁ সব হয়েছেএবার সম্পর্ক যদি রাখে সত্যি তাই জানতে পারলেই মুশকিল এমনিতেই ঐরকম case তার ওপরে আর even একটা সম্পর্ক কি বলতো একটা সম্পর্ক মনে গেঁথে গেলে

সেটাকে চট করে মানুষ ভুলে যাওয়া সেই স্মৃতিগুলো এ করা বিশেষ করে এই যে বলছি যেগুলো খাইয়ে-টাইয়ে দেওয়া এগুলো একটা তো ভালোবাসা আসতে আসতে বাড়ে না তার প্রতি? তার প্রতি ভালোবাসা বাড়ে caring বাড়ে

সেইগুলো মনে একটু মানে মনের মধ্যে একটা তৈরী হয়ে যায় একটা যে

ভালোবেসে ফেলেছি আবার ভালোবেসে ফেলেছি বুঝতে পেরে গেলে যতদিন না বুঝতে পারছো ততদিন তোমার একরকম মনে হয় এখন তুমি বুঝতে পেরে যাচ্ছ যে আমি ভালোবেসে ফেলেছি তখন তোমার মানে তার মনের মধ্যে একটা কষ্ট তৈরি হবে একটা এ হবে ঠিক মতো না response পেলে তখন তোমার আরো বেশি মনে হবে আরে তাই তো আমি ছেড়ে দেওয়ার পর আমি তো আমিও তো ওরকম মানে অনেক কষ্টেই ছিলাম আমি ভাবলাম হয়তো ও হয়তো অন্তত আমাকে যোগাযোগ রাখবে আড়ালে হলেও মানে সেটা সেটা তুমি বলেছিলে যে ও অন্তত তোমাকে phone করবে message করবে ওর husband এর সাথে যাই হোক না কেন ও অন্তত একটা এ করবে কিন্তু ও যে তারপর দেখলাম দীর্ঘদিন হয়ে গেল ওর কোন message নেই ওর এক বছর ওর কাজ শেষ যাওয়ার পরে ওরও একবার ওর birthday তে wish করলাম ওর কোন reply নেই কিচ্ছু নেই আমি আচ্ছা ঠিক আছে তারপর থেকে বুঝে গেলাম না এবার আমাকে আর শক্ত হতে হবে বলেই শক্ত হয়ে গেছিস মানে ওর ওর ওর দিক থেকে পুরো মানে মায়া কেটে গেল just মনে পড়েছে মনে আহ আর যখন এই ভিতর যখন মায়াজাল কাটার মানে আস্তে আস্তে বলে কাটছে মানে কাজটা করে ওই যেমন বললাম না আত্মার ব্যাপার একটা জিনিস কি বলতো মানে তোমাকে তোমার যতটুকু মানে মুখে শুনে আমি যতটুকু বুঝতে পারি

যে রূপসার সঙ্গে তোমার একটা মানে প্রেমের সম্পর্ক অনেকটা এসেই গেছিলো

শুধু আরেকটু আগে আরেকটু যদি আমি দোকানে থাকতাম আরবছর খানিক তাহলে হয়তো হয়ে যেত কিছু একটা

এই দোকানটা তোমার কাছাকাছিও ছিল তাছাড়া আমার অন্য কারোর প্রতি ওতো interest ছিল না ওর প্রতি যা interest ছিল

আমি ব্যাপারটা কি ওর প্রতিদিন তোমার একটা ভালোবাসার টান তৈরি হয়ে গেছিল সেই ভালোবাসার টানে তোমার কি হবে? কাজে ছুটি হবে না তুমি প্রত্যেকদিন একটা দেখা করতে চাইবে আমার মন ভাবে যাওয়ার ইচ্ছা হবে ওর টানে ওকে দেখার টানে, ওখানে কথা বলার টানে ও এমনকি আম্ফানের পরের দিন পর্যন্ত আমি চলে গেছি কালকে মানে দোকানে আমফান ঝড় হলো কালকে তার পরের দিন সকালবেলায় আমি কাজে নেমে পড়ি এক্ষুনি যাই আগে দোকানে গিয়ে একটু দেখি ও বাবা দোকানে গিয়ে দেখি নাকি এক হাটু জল pampers ট্যাম্পাস ভিজে একাকার হয়ে গিয়েছে কি অবস্থা চৌরাস্তা তে দুজন এসে বাইরে হা করে বসে আছে আমি যাচ্ছি তবে মজা হয়েছে অনেক খুবই মজা হয়েছে শুরু করে ইয়ার্কি ঠাট্টা করে মজা একটা মানুষ মনের একটা শান্তিও তৈরি হতো তুমি ধরো কথা বলতে কথা বলেনি আমার birthday র দিনে gift দিয়েছিল মানে scent দিয়েছিল কি একটা perfume দিয়েছিল মনে হয় হ্যাঁ perfume আর body spray দুটোর একটা দিয়েছিল মনে হয় হ্যাঁ, একটা body spray একটা perfume একবছর gift করেছিল

হম কি venom না কি নাম ওই ভুলে যাচ্ছি নামটা মনে পড়ছে না যাই হোক সেই বাক্সটা মনে হয় এখনো রেখে দিয়েছি আমাকে ওই বলে দিলাম না গোলাপ ফুলের তোরা দিয়ে দিয়েছিল আমাকে একবার না আমি মানে আমি চেয়েছি মানে

মানে গোলাপ ফুল মানে কি? এক সাথে কুড়িটা গোলাপ ফুল

আমাকে কিনতে পারিস তোর বর কে না দিয়ে বর কে না দিয়ে আমাকে মানে কি রকম বৌ বুজতে পারছো তো ওর সাথে বুঝি ঝগড়া হয়ে গেছে last এ আমাকে দিয়ে দিয়েছে তোমার কোনো বন্ধুকে দিয়ে দিও ও আমাকে বলে তুমি যা দিয়ে দেবো আমি আবার মনে মনে ভাবি জানিনা শালা তুই আমাকে দিছিস আমি আবার কাকে দিবো আমি আর একটু রাগাই নি ও বলে কি বলছো না নিলে কিন্তু আমি drain এ ফেলে দিবো মানে এতোটাই রেগে গেছিলো তোমাকে পুরোপুরি তোমাকে পুরোপুরি আভাস দিয়েছিলো তুমি যদি মুখ ফুটে বলতে বলতে না মুখ ফুটে যদি বলতে তাহলে মনে হয় হয়ে যেত হয়ে তো যায় অনেক সময় কোথায় ও কোথায় আমি কথাটা ঠিক কিন্তু অনেক সময় তো হয়ে যায় ভালোবাসা তো আর মানে গরিব বড়োলোক মানেনা না ভালোবাসা তো গরিব বড়োলোক মানে না তুমি ঐ কথাই বলছো আমার কিছু চাই না গরিব হোক বড়োলোক হোক শুধু আমার bathroom টা ঠিকঠাক হলেই হয় bathroom টা যেন ঠিকঠাক হয় ঘর বাড়ি থাকার জায়গা যেমনি হোক bathroom টা যেন ঠিকঠাক থাকে শোনো মেয়েটাকে এমনি দেখলে ভালো মনে হয়

ঠিক আছে এমনিতে ব্যবহার আচরণ খারাপ না ভালোই আর ঐটা করতো বলে আমার রাগ হয়েছিল আমি বারণ করেছি আমার কথা শুনেও ছিল আমার সামনে আর নিতো না মানে আর ঐ ঐ ঐটার নাম নিতো না যেহেতু আমি রেগে গেছিলাম মানে এই টাকা নেওয়ার তো ভুলে যেত তো তারপর তুমি দেখো যদি শুধরে যায় তো ওরই ভালো আমার তো আর ভালোনা আমার কি আমি আমিতো আমি যেমন আছি তেমনই আমি তো আর ভাগ চাইছি না যে আমাকে দাও ভাগ দাও হম আমিতো চাইলে এখনো তো black mail করতে পারি যে নাহলে আমি বলে দাও আমাকে তুমি টাকা দাও কোই আমি আর করি কোনো দিন black mail করিনি ভালো কথা বলছি তুই যদি শুধরে যাস তো ভালো নাহলে তোরই husband ই develop হবে না যা আছে সব ফেলে যাবো কি

LACTOGEN বলো Metrogen বলো এগুলো মোটামুটি সব দামি দামি দুধ কেও দুটো নেই কেও তিনটে নেই কেও একটা নেই মানে দুধ Sell টা ওর দোকানে বেশ ভালো হতো হ্যাঁ দুধের Sell টা প্রচুর ছিল দুধের Sell টা হলে কি হবে অবশ্যই ওতো Sell নেই সারাদিনে রূপসা থাকলে দুধ বিক্রি হয়ে যাবে প্রচুর টাকার আচ্ছা রূপসা দুবেলায় দোকানে থাকতো না হ্যাঁ আমি থাকতাম দু বেলায় থাকতো হ্যাঁ একবার আমাকে হোলি হোলির দিনে রংও মাখিয়েছিল মিতু কে রং মাখবো বলে এসছে আলাদা করে বেলার দিকে হ্যাঁ মুখে গালে গালে লাগিয়েছি ওই গালে এবার ও আমাকে মাখিয়েছে আমিও ওকে মাখিয়েছি এবার মানে এটা আনন্দ টুকু যা বারো টা একটা হবে

তিন জন একসাথে ছবি তুলেছি ওরই phone দিয়ে ছবি মানে হয়তো ওর phone এ আছে কিনা জানিনা আমার phone এ নেই ওর phone এই আছে আমি জানি না ও এখন রেখেছে কি না তাও জানিনা হয়তো Delete ও করে দিয়েছে হয়তো Delete করে দিয়েছে ওর মনে আছে এটাই সবথেকে বড়ো কথা এই যে স্মৃতি এই যে স্মৃতি তৈরী হয়েছে এই স্মৃতি টা তোমরা কোনোদিন মুছবেনা না এ কোনোদিনও মোছে না এতো যতোই ভোলার চেষ্টা করবে ততো মনে পড়বে কি আর করা যাবে যতই ভোলার চেষ্টা করবে ততই মঙ্গল তো এই যে আমাদের সোজা সোজা কথা হলো কিন্তু আগে যত টুকু কথা হয়েছে যেটুকু কথা হতো তবুও সেটা মনে পরে ভালো লাগে মানে মাঝে মাঝে খুব ভালো লাগে মানে রাগারাগি হয়েছে ও আমাকে রেগে গিয়ে Block করে দিয়েছে ও দেখেই মনে পড়তো এই রূপসা রূপসা রূপসা তোমাকে কোনো দিন Block টলোক করেনি না মাঝখানে Block করে রেখেছে হম তখন ঐতো কখনো block করে দিতো যখন পয়সার কথা বলেছিলামবাড়িতে গিয়ে তখন Block করে দিয়েছিলো আমি যত করি তারপরে আবার কি নিয়ে একটা হলো তারপরে Block করে দিয়েছে আমি বললাম ঠিক আছে ধরো ওখানে Messages তে কথা বার্তা হতো হ্যাঁ টুকটাক হয়ে যেত কাজে যখন থাকত তখন ধরো ঘরে আস্তে পারলো না পেটে যন্ত্রনা বা কিছু হলো তখন তখন messages করতো আমাকে ওই ওইটাই হচ্ছে ব্যাপার ওই কি করছো মানে ওইখানেই ওইখানেই হচ্ছে সম্পর্কটা তৈরীর শুরু এই রকম ব্যাপার এই গুলো সব স্মৃতি এই গুলো সব স্মৃতি এই গুলো আর আগের মতো আর আসবে বলে মনে হয়না যদি কোনো দিন দেখা সঙ্গে সঙ্গে দেখা হয়ে যায় হয়ত ও আমার দিকে দেখবেনা আমিও ওর দিকে দেখবোনা এরকম একটা ব্যাপার হয়তো নানা আহ যদি কখনো দেখা হয় তুমি কিন্তু খারাপ ব্যবহার করো না তুমি ভদ্র পরিচয়ই দেবে মুখো মুখি না হলে ধর ও একটু দূরে আছে আর আমিও যাচ্ছি দুজন দুজন কে এক ঝলক তাকিয়ে নিলো এই রকম ব্যাপার আর কি হম যে মানে একটা সম্পর্ক ছিল সে একটা মনে রাখা ইয়ে করা যে থেকে এই দোকানে ঢুকেছি তার তারপর থেকে হয়তো একবার না দুবার দেখেছি মানে যেই থেকে আমি এখানে কাজে ঢুকেছি তারপর দেখেছি একবার না দুবার দেখেছি তারপর তো আমি দেখিনা আর এখন শুনছি আমি ও আর দোকানে আসেনা খুব একটা এখন আর আসেনা তুমি ছেড়ে দেবার পর থেকে ও খুব বেশি হলে বোধহয় আর একমাস বোধহয় আর এসেছিলো একমাস পর থেকে ওকে আর দেখা যেত না হম পারতো না যে হোতু কার জন্য যেত আমার সাথে যে একটা সম্পর্ক ছিল সবার সাথে তো পারবে না না ওর হচ্ছে হয় নাকি একটা বুড়োর সাথে একটা Young মেয়ে কম বয়সী মেয়ে তার সম্পর্ক ও ভাবে হয় না তোমাদের একটা বয়সের সামঞ্জস্যতা ছিল সেই জন্য ওই সম্পর্কটা তৈরি হয়েছিল মানুষ একটা কাছ কাছি থাকলে পাশা পাশি থাকলে একটা সম্পর্ক ওরম ভাবে তৈরি হয়ে যায় তারপর বিশেষ করে তোমার ওই যে যত্ন মানুষের প্রতি মানুষের প্রতি খেয়াল রাখা সেই গুলো তো ওর মনে ধরেছে না যাই দূর থেকে তো দেখতে পাই দোকান দেখা যায় দূর থেকে যখন আমি বজবজ ওটা আমি cross করি তখন তো দূর থেকে দেখেই নিই দোকান খোলা আছে কি দূর থেকে দেখে নিই যেমন যখন আমি পৌরসভা cross করি দূরেই দেখতে থাকি ও বাইরে দাঁড়িয়ে থাকে আগে যেমন বাইরে দাঁড়িয়ে থাকতো

ও আর থাকেনা ওই বুড়ো টা এসে দোকান খোলে আরেকজন যে ঘর মোছে বুড়িটা সে দেখিনা বাসন মাজে বুড়িটা আর বাইক টা দেখলাম মাঝে মাঝে রাখা থাকে royal enfield টা সামনে ঐ ঐটাই রুপ্সাকে আর দেখতে পাই না মানে বলবো দেখতে পাইনি অনেক দিন হয়ে গেলো মানে কমাস হয়ে গেলো তার কোনো ঠিক নেই এখন মনে মনে দেখতে পাও মন তো মানুষের মন তো মানুষের কোনো দিন ইয়ে হয় না না এখন মন এখানে আছে আবার মন কোথায় চলে যাচ্ছে ফোন করতে পারো শাসন করা মানে কি Dangerous শাসন যেমন ভালোবাসা দেব তেমন শাসন ও করবো তুমি রাগ করো আর যাই কারো এই রকম শাসন করবোও যদি টাকা নিয়ে সরে যাবো plan করে

ওকে অনেক শাসন করেছি আমি ঠিক আছে ওর সহ্য ক্ষমতা আছে কিন্তু অন্য কোনো মেয়ে হলে মুখে মুখে তর্ক করতো তবে stop করতে পারতো যেহেতু ওর মা আলেকিন যেহেতু দোকানের মালকিন সত্যি টিকটিক সেতো আমি জানি অন্য কেউ হলে কিন্তু ইয়ে হতো মানে তর্ক করতো বা যে তুমি বলার কে আমাকে এত কিছু বলার তুমি কে তুমি যেমন কাজ করছো করো cyber নিরাপত্তা কী? cyber নিরাপত্তা হলো internet সংযুক্ত system যেমন hardware, software এবং data সুরক্ষা data center এবং অন্যান্য compute computer type system এ অনুমোদিত Express থেকে রক্ষা করার জন্য ব্যক্তি এবং উদ্যোগ গুলি অনুশীলন টি ব্যবহার করে একটি শক্তিশালী cyber নিরাপত্তা কৌশল একটি সংস্থার বা ব্যবহারকারীর System

দু দূষিত আক্রমণের বিরুদ্ধে একটি ভালো নিরাপত্তা ভঙ্গি প্রদান করতে পারে Cyber নিরাপত্তা। এছাড়াও cyber বা device কার্যকারিতা নিষ্ক্রিয় বা ব্যাহত করা করার লক্ষ্যে আক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে Cyber নিরাপত্তা কেন এত গুরুত্বপূর্ণ আধুনিক Enterprise এ ব্যবহারকারী Device এবং Programme র ক্রমবর্ধমান সংখ্যার সাথে সাথে data ব বর্ধিত প্রলয় যার বেশিরভাগই সংবেদনশীল বা গোপনীয় Server নিরাপত্তার গুরুত্ব বাড়ছে । Cyber আক্রমণকারী এবং আক্রমণের কৌশল গুলির ক্রমবর্ধমান পরিমাণ এবং পরিধিলতা সমস্যাটি আরো বাড়িয়ে তোলে cyber নিরাপত্তার উপাদান গুলি কি কি এবং এটি কিভাবে কাজ করে? Cyber Security field কে বিভিন্ন অংশে ভাগ করা যেতে পারে যার সমন্বয়ে একটি প্রতিষ্ঠানের মধ্যে Cyber Security Programme র সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ এই বিভাগে নিম্নলিখিত অন্তর্ভুক্ত application নিরাপত্তা তথ্য বা data নিরাপত্তা Network নিরাপত্তা দুর্যোগ পুনরুদ্ধার বা ব্যবসায়িক ধারাবাহিকতার পরিকল্পনাটা পরিকল্পনা Operational নিরাপত্তা মেঘ নিরাপত্তা গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপত্তা শারীরিক নিরাপত্তা শেষ ব্যবহারকারী শিক্ষা একটি ক্রমবর্ধমান হুমকির landscape cyber নিরাপত্তা বজায় রাখা সব প্রতিষ্ঠানের জন্য একটি Challange প্রথাগত প্রতিক্রিয়াশীল পদ্ধতি। যার মধ্যে সর্বাধিক বৃহত্তর ও পরিচিত পরিচিত হুমকিগুলির বিরুদ্ধে system গুলি রক্ষা করার জন্য সংস্থান গুলি নিবেদিত ছিল যদিও কম পরিচিত হুমকি গুলি সুরক্ষিত ছিল না

পদ্ধতির প্রয়োজন বেশ কয়েকটি নে নেত্রী স্থানীয় cyber নিরাপত্তা পরামর্শ কারী সংস্থার নির্দেশিকা প্রদান করে উদাহরণ স্বরূপ National institute of Standard and Technology পরিচিত এবং অজানা হুমকির বিরুদ্ধে সুরক্ষার জন্য একটি ঝুঁকি মূল্যায়ন কাঠামোর অংশ হিসেবে অবিচ্ছিন্ন পর্যবেক্ষণ ব্যবহার করে Real time মূল্যায়নের মূল্যায়ন গ্রহণের সুপারিশ করে। cyber নিরাপত্তার সুবিধা কি? cyber নিরাপত্তা অনুশীলন বাস্তবায়ন এবং বজায় রাখার সুবিধার মধ্যে রয়েছে Cyber Cyber আক্রমন

একটি লঙ্গনের পরে পুনরুদ্ধাকারে পুনরুদ্ধারের সময় উন্নীত শেষ ব্যবহারকারী এবং শেষ Point device র জন্য নিরাপত্তা নিয়ন্ত্রক সম্মতি ব্যবহার ধারাবাহিকতা বিকাশকারী অংশীদার গ্রাহক stake holder এবং কর্মচারীদের জন্য উন্নত company র খ্যাতি এবং বিস্তার Cyber নিরাপত্তা হুমকি বিভিন্ন ধরনের কি কি নতুন প্রযুক্তি নিরাপত্তা প্রবণতা এবং হুমকির বুদ্ধিমত্তার সাথে তাল মিলিয়ে চলা একটি Challanging কাজ Cyber হুমকি থেকে তথ্য এবং অন্যান্য সম্পদ রক্ষা করতে এটি প্রয়োজনীয়। যা অনেকগুলি রূপ নেয় Cyber হুম হুমকির প্রকারের মধ্যে রয়েছে malware হলো এক ধরনের ক্ষতিকারক software যাতে যেকোনো file বা pro program ব্যবহার করে computer ব্যবহারকারীর ক্ষতি করা যায় বিভিন্ন ধরনের

ও Unlock করার জন্য অর্ধ প্রদানের দাবি করে সামাজিক প্রোকৌশল একটি আক্রমণ যা মানুষের মিথস্ক্রিয়ার ওপর এ নির্ভর করে এটি সাধারণত সুরক্ষিত সংবেদনশীল তথ্য পেতে ব্যবহারকারীদের নিরাপত্তা পদ্ধতি ভঙ্গ করতে প্ররোচিত করে প্রকৌশল একটি রূপ, যেখানে প্রতারণামূলক email বা text message মেসেজ পাঠানো হয়, যা দেখে মনে হয় তারা সম্মানিত বা পরিচিত উৎস থেকে এসেছে প্রায়শই এলোমেলো আক্রমণ। এই বার্তাগুলি উদ্দেশ্য Credit Card বা Login তথ্যের মতো সংবেদনশী সংবেদনশীল data চুরি করা spear phishing হল এক ধরনের phishing যা একজন ব্যবহারকারী প্রতিষ্ঠান এবং ব্যবসাকে লক্ষ্য করে অভ্যন্তরিন হুমকি হলো নিরাপত্তা লঙ্ঘন এ বা মানুষের দ্বারা সৃষ্ট ক্ষতি উদাহরণ স্বরূপ কর্মচারী ঠিকাদার বা গ্রাহক অন্তরীন হুমকি দূষিত এবং প্রাকৃতিক বে বেপরোয়া হতে পারে, distributed denarial of serviceDDOS আক্রমণ হলো সেইগুলি যেখানে একাধিক System একটি Target System Traffic ব্যাহত করে যেমন একটি Server Website বা অন্যান্য Newtwork Resource বার্তা সংযোগ অনুরোধ বা Packet র সাথে লক্ষ্যকে প্লাবিত করে। আক্রমণকারীরা System কে ধীর করে দিতে পারে বা এইটিকে বিপর্যস্ত করতে পারে এটি ব্যবহার করা থেকে বৈধ traffic প্রতিরোধ করতে পারে advance পরিষেবা advance Percistant APT হল দীর্ঘ মেয়াদী লক্ষ্যবস্তু আক্রমণ যেখানে একজন আক্রমণকারী একটি Network এ অনুপ্রবেশ করে এবং Data গুলি চুরি চুরি করার লক্ষ্যে একটি বর্ধিত সময়ের জন্য সনাক্ত করা যায় না Man in the Middle MITM আক্রমণ হলো steal at আক্রমণ যেখানে একজন আক্রমণ আক্রমণকারীর দুই পক্ষের মধ্যে বার্তাগুলি আটকায় এবং Relay করে যারা বিশ্বাস করে যে তারা একে অপরের সাথে যোগাযোগ করেছে করছে অন্যান্য সাধারণ আক্রমণের মধ্যে রয়েছে Dot Net Drive By Download আক্রমণ শোষণ kit Malwardaiving, Fishing শংসাপত্র Traffic আক্রমণ Cross Site আক্রমণ SKSQL Injection আক্রমণ ব্যবসায়িক Email act এবং শূন্য দিনের শোষণ দীর্ঘ Cyber নিরাপত্তা চ্যালেঞ্জ কি কি? Hacker দের দ্বারা Data হারানো গোপনীয়তার ঝুঁকি

আক্রমণের জন্য বর্ধিত Entry point যেমন Intertnet of thinks এর আবির্ভাব এবং ক্রোমবর্ধমান আক্রামনের পৃষ্ঠট Network এবং Device গুলোকে সুরক্ষিত করার প্রয়োজনতা বাড়িয়ে তোলো মূল চ্যালেঞ্জএ চ্যালেঞ্জগুলি যেগুলিকে ক্রমাগত মোকাবেলা করতে হবে তার মধ্যে রয়েছে ক্রমবর্ধমান হুমকি data বর্ণা cyber নিরাপত্তা সচেতনতা সচ সচেতনতা প্রশিক্ষণ কর্মীর ঘাটতি এবং দক্ষতার ফাঁক এবং সরবরাহ Chain এবং তৃতীয় পক্ষের ঝুঁকি বিবর্তিত হুমকি Cyber নিরাপত্তার সবচেয়ে সমস্যা যুক্ত উপাদান গুলির মধ্যে

আক্রমণ গড়ে ওঠে নতুন পথ আক্রমনের এই ক্রমাগত পরিবর্তন এবং অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলা সেই সাথে তাদের বিরুদ্ধে সুরক্ষা জন্য অনুশীলন গুলি Update করা Challanging হতে পারে তথ্য বর্ণা এছাড়াও সংযোগ সংস্থাগুলি তাদের এক বা একাধিক পরিষেবা ব্যবস্থার এক বা একাধিক পরিষেবা ব্যবহার করে এমন ব্যক্তিদের উপর প্রচুর সা সম্ভাব্য Data গ্রহণ সংগ্রহ করতে পারে আরো তথ্য সংগ্রহ করা হচ্ছে একটি Cyber অপরাধের সম্ভাবনা যে ব্যক্তি ব্যক্তিগতভাবে সনাক্ত যোগ্য তথ্য PII চুরি করতে চায় তা অন্য উদ্বেগের বিষয় উদাহরণ স্বরূপ Cloud এ PII সঞ্চয় করে এমন একটি সংস্থা jan som junk somewhere আক্রমণের শিকার হতে পারে সংগঠন গুলোর তা করা উচিত এটি মেঘ লঙ্ঘন প্রতিরোধ করতে তারা কি করতে পারেন Cyber নিরাপত্তা সচেতন সচেতনতা প্রশিক্ষণ Cyber Security Programme গুলিও শেষ ব্যবহারকারী শিক্ষাকে সম্মোধন করা উচিত কর্মচারীরা ঘটনাক্রমে তাদের Laptop বা Mobile Device এ কর্মক্ষেত্রের হুমকি এবং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 Email গুলির থেকে সংযুক্তি সংযুক্তিগুলি Download করা Cyber Security তে কিভাবে Automation ব্যবহার করা হয় Cyber হুমকির ক্রমবর্ধমান সংখ্যা এবং পরিশীলতা থেকে Company গুলিতে সুরক্ষিত রাখার জন্য Automation একটু অবিছেদ্দ অঙ্গ হয়ে উটেছে উচ্চ Volume Data scheme Data scheme সহ এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা Machine Learning ব্যবহার করে তিনটি প্রধান বিভাগের Cyber নিরাপত্তা উন্নত করতে সাহায্য করতে পারে হুমকি শনাক্তকরণ AI Platform গুলিতে Data বিশ্লেষণ করতে পারে এবং পরিচিত হুমকি সনাক্ত করতে পারে সেই সাথে নতুন হুমকির পূর্বাভাস দিতে পারে হুমকির প্রতিক্রিয়া AI Platform গুলির সুরক্ষা সুরক্ষা গুলি তৈরি করে এবং সন্সক্রিয় স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ করে মানুষের বৃদ্ধি নিরাপত্তা পেশাদাররা প্রায়ই সতর্কতা এবং পুনরাবৃতিমূলক কাজগুলি সাথে Overload হয় AI স্বয়ংক্রিয়ভাবে কম ঝুঁকির Alarm Prising করে এবং Data বিশ্লেষণ ব্যবহার করে এবং সতর্কতা গুলি আরও পুনরাবৃত্তি কাজগুলিকে স্বয়ংক্রিয় করে ক্লান্তি দূর করতে সাহায্য করতে পারে মানুষকে আরো পরশিলতা পরশিলি তো কাজের জন্য মুক্ত করে cyber নিরাপত্তাই Career এর সুযোগ যেহেতু Cyber হুমকির Landscape প্রসারিত হচ্ছে এবং নতুন হুমকির উদ্ভব হচ্ছে যেমন IOT হুমকি ব্যক্তিদের cyber নিরাপত্তা সচেতনতা এবং Hardware

এবং Cyber নিরাপত্তার জন্য দায়ী নির্বাহী নিরাপত্তা প্রোকৌশলী প্রোকৌশলীরা IT অবকাঠামোর মধ্যে মান নিয়ন্ত্রণের উপর Company র সম্পদ কে হুমকি থেকে রক্ষা করে নিরাপত্তা স্থপতিদের স্থপতিরা একটি Enterprise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 অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা audit পরিচালনা করা অনুপ্রবেশ পরীক্ষক নৈতিক hacker যারা system network এবং application এ নিরাপত্তা পরীক্ষা করে অপব্যবহারকারীদের দ্বারা শোষিত হতে পারেন এমন দুর্বলতার সন্ধান করেন । three thread thread hunter রা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 cloud security architect security operation manager এবং বিশ্লেষক নিরাপত্তা তদন্তকারী এবং crypto graphar এবং নিরাপত্তা প্রশাসক ভারতে ঘটছে অপরাধ সম্পর্কে আলোচনা ব্রিটিশ রাজ ব্রিটিশ রাজ্যের সময় থেকে ভারতের অপরাধ record করা হয়েছে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া ব্যাপক পরিসংখ্যান সহ National Crime Record BueroNCRB এর অধীনে বার্ষিক সংকলন করে। ষাট ষাট লক্ষ ছিয়ানব্বয় হাজার তিন্শ দশ টি অপরাধ নথিভুক্ত করা হয়েছে যার মধ্যে ছত্তিরিশ লক্ষ তেষট্টি হাজার তিনশো ষাট টি ভারতীয় দণ্ডবিধি অপরাধ এবং চব্বিশ লক্ষ বতিরিস হাজার নস পঞ্চাশ টি বিশেষ এবং স্থানীয় আইন অপরাধে জড়িত ছিল এটি দুই হাজার কুরি সালের ছেষট্টি লক্ষ এক হাজার দুশো পঁচিশ টি অপরাধের থেকে সাথ দশমিক পঁয়ষট্টি percent বার্ষিক রাশ এক লাখ জনে দুই হাজার কুরি সালে চারশো চারশো সাতাশি দশমিক আট থেকে দুই হাজার একুশ সালে চারশো পঁয়তাল্লিশ দশমিক নয় কমছে কিন্তু এখনো দুই হাজার উনিশ সালে তিনশো পঁয়ষট্টি পঁচাশি দশমিক পাচ এর উপর পাচ এর থেকে উল্লেখযোগ্য ভাবে বেশি দুই হাজার একুশ সালে মানব দেহকে প্রভাবিত করে প্রভাবিত করে অপরাধের অবদান

সমস্ত স্বীকৃতিযজ্ঞ IPC অপরাধে IPC IPC অপরাধ এবং দুই IPC অপরাধের উনত্রিশ দশমিক সাত percent দুই হাজার একুশ সালের হত্যার হার প্রতি একলাখ জনে দুই দশমিক এক অপহরণের হার প্রতি এক লাখ জনে সাথ দশমিক সাথ দশমিক চার এবং প্রতি এক লাখ জোনে ধর্ষণের হাড় ছিল চার দশমিক আট জাতিসংঘের মতে দুই হাজার কুড়ি সালের হত্যার হার ছিল দুই দশমিক পচানব্বই প্রতি একশ হজার যেখানে চল্লিশ হাজার ছশ একন্ন record করা হয়েছে উনিশ বিরা বিরানবাই সালে প্রতি একশো একশো হাজার পাঁচ দশমিক ছেচল্লিশ এর তুলনায়

Police কর্তৃক তদন্তের জন্য উপলব্ধ মোট মামলা শতাংশ হিসাবে নিষপত্তি করা হারের বা প্রত্যাহার করা সমস্ত মামলা হিসেব দুই হাজার একুশ সালে ভারতে IPC অপরাধের তদন্তের হার ছিল চৌষট্টি দশমিক নয় percent অভিযোগের হার সবক্ষেত্রে হিসেবে গণনা করা হয় যেখানে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ পতন করা হয়েছিল তদন্তের পরে নিস্পত্তি করা মোট মামলার শতাংশ হিসেবে দুই হাজার একুশ সালে ভারতে IPC অপরাধের chard sheet হার ছিল বাহাত্তর দশমিক তিন Percent